এখানে আমরা দেখতে পাচ্ছি একটি নাছসারির মথো কিচু।

হোটেল দেখতে পারছি এখানে কিছু মানুষ বসে আছে।

উপরে রয়েছে এস্টেট ব্যাঙ্ক ।

একটি নতুন বিল্ডিংয়ের উপর অন্য বিল্ডিং তৈরি হচ্ছে।

এখানে পাথর রয়েছে এবং বিভিন্ন জিনিসপাতি রয়েছে।

আমরা এখন দেখতে পারছি একটা মাছের বাজার।

আমরা এখন রয়েছি একটা বাড়ির সামনে। যেখানে একটা গাড়ি রাখা রয়েছে গাড়িটির রং হলুদ ও কালো।

আমরা এখন একটি হলুদ রঙের বিল্ডিং দেখতে পাচ্ছি।

সঙ্গে রয়েছে গাছ এবং বিল্ডিংটি হলুদ রং করানো।

কিছু গাছ রয়েছে এবং উফরে একটি মানুষের মতো কিছু দেখা যাচ্ছে।

আমরা আছি একটি সেলুনের সামনে।

অনেক গাছপালা ও ইস্কুলের ঘর দেখা যাই--

একটি গাড়ি একটি ব্যানার কিছু গাছপালা--

রাস্তার ধারে গাছপালা এবং কিছু মানুষ দেখা যাচ্ছে।

আমরা দেখতে পারছি যে একটি সাইকেলের দোকান।

আমরা এখন কিছু লঙ্কা দেখতে পাচ্ছি।

এখানে একটি মানুষের হাত দেখা যাচ্ছে।

সামনে রয়েছে কতগুলি টেবিল চেয়ার এবং গাছ।

আমরা এখন দেখতে পাচ্ছি যে এখানে একটি বক্সের মোচত কিছু রাখা আছে।

আমরা এখন দেখতে পাচ্ছি একটা মন্দিরের মতো কিছু।

অপরজিট সাইড -এ দুটো চেয়ার ।

অফিসে বেশ কিছু লাইট ।